একজন ভদ্রমহিলা-আ নমস্কার করে পুজো-ও করছে-এ এখানে অনেইকজন পুজো-ও করছে-এ -

এখানে একটি মন্দির দেখা যাচ্ছে সেই মন্দিরে অনেক কুমারী পূজো হচ্ছে।

এখানে একটি অনিরমামিত বিল্ডিং দেখা যাচ্ছে-এ -

ডাইনোসর রয়ে-ছে পার্ক -এর সামনে ফুলের বাগান রয়ে-ছে পা-র্ক -এর মধ্যে অনেক মানুষেরই ক্ষতি প--

এখানে কোন একটা এপার্টমেন্টের গেট দেখা যাচ্ছে গেট -এর সামনে একটি লোহার গেট -ও রয়েছে ।

এখানে একটি কোনএপার্টমেন্ট -এর সামনে গেট দেখা যাচ্ছে।

পোস্ট রয়েছে বিল্ডিং এর সামনে ব্যালকনি দেখা যাচ্ছে ব্যালকনি --

এটি একটি পার্ক এর ছবি। পার্ক এর মাঝখানে পুকুর রয়েছে। পুকুরি আশেপাশে অনেক গাছ আছে।

সামনে একটি ডাইনোসর রঙিন ডাইনোসর -এর মূর্তি রই দেখতে খুবই সুন্দর লাগছে।